বলো কি বলতে চাইছিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিক বলেছো তো যেটা আরকি বলতে চাইছিলাম যে তুমি তো বলছিলে যে নতুন একটা ac~ account খুলবে তো ওটা কি খুললে account টা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 তো সেখানে তো সংশোধন করতে দিয়েছি হম সংশোধন করলাম নিল ওই তিনশো টাকার মতো নিলো তো সেখানে ঠিকানাটা আর

মোটামুটি দু মাস পনেরো থেকে দু মাস দেখি এখন কতদিন কতদিনে আসে এই তো হলো সপ্তাহ খানিক change mange করলাম তো ওটা আসুক তারপরে আমি করব না আসলে তো আবার ওটা করা যাবে না না bank এর account টা হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই তাহলে মানে দুমাস কেন time লাগবে সেটা তুমি জিজ্ঞাসা করতে করোনি যে তুমি কিসের জন্য time লাগছে বা এতদিন কেন time লাগবে তার কারণ তো এত time আমি দেখেছি কোথাও লাগেনা but কেন তোমার লাগছে এটা আমি বুঝতে পারলাম না ওদের আমি তো খবর নিলাম যে বলছে যে ওদের এখন খুব চাপ office এর নাকি খুব চাপ লোক সেরকম নেই তো কাজকর্ম করতে একটু সময় তো লাগবে ওরা বলছে পনেরো দিন থেকে দু মাসের মধ্যে লাগবে তো বলছে অতদিন লাগে না দুমাস লাগে না পনের ষোলো দিন কি বিশ দিনের মধ্যে চলে আসে তা আমি বললাম দেখেন তাড়াতাড়ি করে দেখেন আমাদের যদি মানে আমাদের দরকার আছে তো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আরো ভালো হয় আর কি তো সেটা কথাই বললো আরকি কি বললে তুমি ঠিক বুঝতে পারলাম না তোর আওয়া তোমার আওয়াজটা ঠিকঠাক এলোনা আরেকবার বলো বললাম যে ওরা বলল আমাকে যে পনেরো থেকে হচ্ছে দু মাসের মধ্যে সময় লাগে হতে তো আমাকে বলল যে অতদিন সময় হয়তো লাগবে না আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে চলে আসবে তো ওরা বলছে যে অফিসের অনেক চাপ তো এখন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 হ্যাঁ সেটা ভালো কথা তার কারণ ধরো account করতে গিয়ে মানে টাকা যদি বলা হয়তো এখনতো রাখা হয় না যেহেতু অন্য কোথাও হারিয়ে তাড়িয়ে আর যাওয়ার সম্ভবনা আছে তো তাই জন্য account টা খুলে রাখতে হবে তাইজন্য তো account টা খুলতে গেলে প্রথমে আগে aadhar card টার প্রয়োজন তাইজন্য aadhar card টা করে নাও সব থেকে ভালো হুম হুম হুম সেটাই ভাবছি করে নেবো খুব তাড়াতাড়ি এটা করলাম তো দেখি কবে আসছে কবে নাগাদ আসছে যদি এসে যায় তাহলে আমিও account টা করে নেব কারণ account এর দরকার আছে যেখানে কাজ করছি সেখানে

হবে না ওই ঠিকানা যেহেতু আপনার ভুল আছে মানে voter card এর সঙ্গে aadhaar card এর match হচ্ছে না ঠিকানা তো সেই জন্য ওই ভুলের জন্য আপনার হবে না account টা করা adhar card টা আগে ঠিক করে নিয়ে আসুন তারপরে হম আরকি ওরা করে দিবে তা আমিও বললাম ঠিকই আছে একে~ একবারে সবকিছু হয়ে যাবে aadhaar card টাও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাক তারপরে গিয়ে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটাই করবো তার কারণ account টা করার প্রয়োজন দরকার সবসময় তার কারণ account টা যখন করতে হ্যাঁ আর একটা বিশেষত বলে যাই টাও নিয়ে নিও তার কারণ রাতের ব্যাপারে রাতে তো কোনোদিন bank খোলা থাকে না তো যদি টা থাকে তো অবশ্যই আর কি তুমি পারবে এটা মানে টাকা তুলতে এখানে ওখানে না এটা ঠিকই বলেছ টা করে নিতে হবে একবারে ওই bank এর যখন বই করব তখনই ওদেরকে বলব যে এর form torm যা আছে ওগুলো fillup tilup করে দেন সবকিছু একবারে যাতে হয়ে যায় আর বারবার দৌড়াদৌড়ি করতে আমার ভালো লাগবেনা আর কাজের মধ্যে তো বুঝতেই পারছো কাজ তো সময় টময় ছুটি মুটি পাওয়া যায় না অত তো সে ক্ষেত্রে বারবার একটা জিনিস নিয়ে ঘুরাঘুরি করতে office এ আর ভালো লাগবে না হ্যাঁ সেটা ঠিক কথা তো তুমি এখন কি করছো তো পড়াশোনা শেষ হলো না চলছে আরে পড়াশুনার কথা ছাড়ো পড়াশুনো তো চলছেই and তার সঙ্গে সঙ্গে তো কি বলবো আর aadhar card আরকি আমি cafe এ আমি ভাবছি নতুন একটা cafe এ খুলবো যেটা aadhar card সংশোধনে শুধুমাত্র তাই জন্য আরকি license করতে হবে সরকারের চেয়ে permission নিতে হবে and তারপরে কিন্তু সেই permission টা নেওয়ার পরে কিন্তু সরকার তোমার কাছে এটা খুলতে দেবে আহ আচ্ছা মানে ব্যবসা করবে?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 তো এগুলোর এগুলো তোমরা করতে পারবে aadhar card এর সংশোধন বা এই সমস্ত জিনিসগুলো তোমরা করতে পারবে

যেই গুলো জানি না সেই গুলো তো অবশ্যই শিখে নেবো তার কারণ না শিখলে তো একটা দোকান খোলা যায় না তাই না এমনি এমনি হম আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা ঠিকই না শিখলে তো কিছু হম কি হবে না করা যাবে না শিখতে তো সময় লাগবে বা একটা শিখার একটা বিষয় আছে training maining এর বিষয় আছে সবই ঠিক আছে তো হ্যাঁ করতে পারো ব্যবসাটা কিন্তু ভালোই কারণ দেখতে গেলে এখনকার মানুষের aadhar card সবার কাছেই আছে বা সবারই লাগে এবার হয়তো যারা সংশোধন করছে এবার তাদের তো সংশোধন করতে আহ যেতে হবে বা আশেপাশে যদি পেয়ে যায় এরকম দোকান তাহলে তো ওদেরও সুবিধা তাই না সাধারণ public এর সাধারণ লোকের তো আমার মতে দোকান করাটা ভালো হবে আর এখানে তো হয়তো বেশি টাকারও ব্যবসা নয় যে মাল কিনে রাখতে হবে আর অনেক টাকা লাগবে এরকম তো কোনো ব্যাপার নয় এখানে তো ধরে রাখো যে দুইটা computer নিয়ে বসলে আর হয়তো জিনিসপত্র হয়তো লাগলো printer minter আর আসলো ওদের সঙ্গে শুধু করে দিলে electric bill টা লাগলো এই আর হয়তো সরকারি যে টাকাটা লাগে সেই টাকাটা হয়তো লাগবে তো এটা কিন্তু ভাল ব্যবসা প্রচুর টাকা মনে হয় income আছে মনে হয় নাকি হ্যাঁ সেটা তো অবশ্যই তার কারণ cyber cafe এ একটা মানে monthly র কথা যদি বলা হয় তো aadhar card এর এখানকার মানুষের ninty percent মানুষের আরকি ভুল তো সেইদিক থেকে যদি দেখো তো তারা কিন্তু ঠিক করতে যাওয়ার জন্য দুয়ারে সরকারকে চায় আরকি তো সেইদিক থেকে তুমি যদি করো সেটা কিন্তু সরকারকে permission নিতে তোমার monthly মানে daily এক হাজার থেকে দুই হাজার তোমার income earn হবে ও আচ্ছা আচ্ছা তাহলে এরকম হলে তো অনেক ভালো আর অনেক সুবিধার তাহলে কবে থেকে শুরু করছো দেখি aadhar card এর যদি শুরু করবো তাই জন্য আগেতো license সরকারের কাছে permission করতে হবে license করতে হবে সেটাতে আবার খরচ আছে তারপরে তুমি সরকারকে একটা aadhar card ঠিক করতে গেলে আবার GST pay করতে হবে tax pay করতে হবে পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত ওই জন্য আরকি আমি ভাবছি যে যে আগে license টা করি একটা তো দোকান দেখে রেখেছি তো অসুবিধা নেই এরপরে ব্যাপারে করবো আরকি আচ্ছা আচ্ছা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 তো এগুলো নাকি bank এ আর এই সমস্ত জায়গা গুলো দেয় বা দিত আর আগে তো cafe এ বা computer center গুলোতে দিত তো ওগুলো নাকি বলে বন্ধ হয়ে যাচ্ছে আর সবাইকে নাকি দিচ্ছে না কারণ aadhar এর কাজটা নাকি এখন duplicate aadhar নাকি অনেক বেরোচ্ছে তো সেই কারণে নাকি এই কাজগুলো আহ সাধারণ public কে দিতে চাইছে না

এগুলোই বন্ধুগুলো বলছিল তো তুমি যদি খুলতে পারো বা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু ভালই হবে আমাদের আশেপাশের যারা বন্ধুবান্ধব আছে তোমার কাছেই যাবে বা যাদের চেনা জানা আছে তোমার আমরা তো সব বন্ধু বান্ধবের মানে যারা একসঙ্গে মেলামেশা করি তাহলে তো তোমার কাছেই দৌড়াবে তাদের family র বা তাদের যারা চেনে জানে তারা হয়তো বলবে তোমাকে বলবে তো করলে কিন্তু লাভজনক ব্যবসা এটা করো দেখো কবে হচ্ছে জানিও কিন্তু হ্যাঁ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

সে বিষয়ে কিন্তু তাই জন্য কিন্তু আমি মানে যদি বলো যে দোকানটা তাই জন্য খুলবো আরকি

কোনো সময় phone tone করবো ফাঁকা হলে তো আজকের মতো রাখি হম হ্যাঁ বেশ আচ্ছা ঠিক আছে তাহলে রাখো আর সাবধানে যাবে থাকো ঠিক আছে বেশ হুম হুম হুম তুমিও ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে রাখছি তাহলে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

এইতো ভালো আছি বন্ধু তুমি কিরকম আছো? এইতো বন্ধু ভালোই আছি, তারপর দিনকাল কেমন যাচ্ছে? এইতো বন্ধু ভালই আছি, তোমার কিরকম যাচ্ছে? আমারও যাচ্ছে কোন রকম পড়াশোনা শেষ করে বাসাতে বসে আছি ভাবতেছি কি করব কি করব, চাকরি বাকরিরও তো অবস্থা খুব খারাপ। হ্যাঁ আমারও তো মনে হয় কৃষি ব্যবস্থা অনেক ভালোর দিকে যাচ্ছে, তুমি কৃষি কাজ করতে পারো বা খামার দিতে পারো। যে কিছু জমি জমা আছে ভাবতেছি কৃষি কাজই করবো আপাতত।

হম তুমি কি ভাবছো তুমি কি করবা নাকি? আমার ওরকমই চিন্তা ভাবনা আছে আগে পরে কিছু জমি আবাদ করবো দেখি। তারপরে ভাবতেছি যে মাঠেও জমি কিছু আছে আবাদ করব, তারপরে বাসায় তো গরু আছে কিছু আর কিছু গরু কিনে আরকি একটা ফার্ম করবো গরুর। পাশাপাশি একটা পুকুর নিব বড় দেখে, পুকুর নিয়ে মাছ আবাদ করব মাছ চাষ করার এখন অনেক লাভজনক আর কি পাওয়া যায়, কারণ এখন যে মাছের দাম বেশি। হ্যাঁ ওই গোবর, গরুর গোবরের সার যে তুমি মাছের জমিতেও, মাছের পুকুরেও দিতে পারবে আর কি, জমির সাথে সাথে। তারপরে এখনো আমরা বাগান করতে পারি, আমাদের দেশে। সব কিছুরই দাম বেশি গো গম থেকে শুরু করে ধান চাউল সব কিছুরই দাম বেশি। ঠিক আছে, আর তোমার বর্তমানে তো কৃষি ক্ষেত্রেও অনেক হচ্ছে জিনিসপাতির অনেক দাম বেশি। সেক্ষেত্রে এখন সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে এজন্য কৃষকরা ভালো একটা কিছু দাম পায় কারণ কৃষকরা তো সে হারে দাম পায় না ফসলের বিভিন্ন centralisation কারণে দাম সবগুলোই কমে আসে। এবং যখন দাম সরকার রেট বাড়ায় তখন সেন্টি রেটগুলো আর কি তার যেসব ফসল কিনে রাখে সেগুলো তার stop করে রাখে এবং এসব স্টপ করার কারণে ফসলের দাম গুলো বেড়ে যায় জিনিসপত্রের যেগুলোর দাম বেড়ে যায়। যেমন আপনার দেখি তেলের দাম তেলের দাম টা যে হারে বাড়ছে দোকানে, দোকানের দাম বেশি ওই করে তেলের দামও বেশি বর্তমানে। হ্যাঁ এক জারেতে পঞ্চাশ সাট টাকা থেকে আশি টাকা পর্যন্ত তেলের দাম বেড়ে গেছে একসাথে সেক্ষেত্রে আমাদের দেশের জন্য অনেক একটা চাপ হয়ে দাঁড়াইছে। এতগুলো দাম বাড়ার জন্য।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 সরিষা বলো তারপরে হচ্ছে মসুর, খেসারি, মটর, ডাল জাতীয় যেগুলো চাষাবাদ আছে এগুলো সবই হচ্ছে কিন্তু আসলে সব কিছুর পিছনেই ব্যয়বহুল হচ্ছে। তোমার খরচ হচ্ছে যেমন, সেচ কালে পানি দেয়া শুরু, থেকে শুরু করে সার দেয়া পর্যন্ত সবকিছুতেই দাম বেশি।

এ দামের জন্য সব তোমার উৎপাদন ব্যয়ের থেকে তোমার হচ্ছে উৎপাদন ব্যায় বেশি হয়ে যাচ্ছে মানে লাভ হওয়ার পর, লাভ তো কমই হচ্ছে।

তুমি মাঠের দিকে গেলে দেখতে পাবে এখন মুসুরের অবস্থা খুবই খারাপ। এখন weather ও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখো এখন ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই গরম পড়ে যাচ্ছে গরমের হারটাও বেশি এ সময় তো শীত পড়ে।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 তারপর গম আছে খেসারি আছে মটর আছে এগুলোর আবার যার কি কোনো রকম মানে কোন রকমে আর কি হয়েছে গত বছরে যেরকম আবাদ পাইছিলাম কিন্তু এবারে সেরকম আবাদ পায় নাই। তারপরে দেখি যে আমরা বিলের ভেতরে অনেক রকমের ধান আবাদ করতে পারি কিন্তু এবার প্রকৃতি যে আবহাওয়ার কারণে বৃষ্টির এবার কম হওয়ার কারণে কিন্তু আমার ধান আবাদ টা সেই ভাবে করতে পারতেছি না। কারণ এখন আমরা যদি ধান আবাদ টা করতে যাই সেক্ষেত্রে অনেক রকম খরচের বিষয় আছে।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

ধান লাগাই তো অনেকটা খরচ, ধানের চারার দাম অনেক বেশি আর এখন কৃষকদেরও এখন ধান লাগানোর জন্য পাওয়া অনেকটা কঠিন হয়ে দাড়াই কারণ কৃষকদের এখন, যাকে হাজিরা একটা দিয়ে দেয়া লাগে সকাল থেকে হাজারে দেয়া লাগে তাদের কিন্তু,

যে ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, তারপরেও আবার তা এখন ঠিক মতো হচ্ছে না। আমাদের তো এখনো অনেক সময় তোমার হচ্ছে weather এর জন্য আমাদের সমস্যাটা হয়, অনাবৃষ্টি যেরকম বললে তুমি অনাবৃষ্টিটা একটা মূল কারণ।

অনাবৃষ্টি, এখন সবার তো পাম দিয়ে সেচ দেয়া সম্ভব না যেরকম কারেন্টের দাম বেশি তারপরে হচ্ছে তোমার তেলের দাম বেশি সারের দাম বেশি সবকিছুর দাম বেশি, আর শুধু জৈব সার দিয়ে তো ধান আবাদ হয় না।

আর ধান কাটার যে মেশিন গুলো আছে ওগুলোই তো সুলভ না অনেক জায়গাতে আসে না, পাওয়া যায় না,

আর ওইসব মেশিন দিয়ে তাড়াতাড়ি ধান কেটে ধান মাড়াই করা যেত এখন কৃষকের সব labour দিয়েই করাতে হয়, এজন্য আর কি বেশি ব্যয়বহুল হয়ে যায়। হ্যাঁ খরচ তো অনেক বেশি পড়ে যায় তারপরে ভাবতেছি যে দেখি কোন বাগান করা যায় কিনা সব আবাদের পাশাপাশি, আমের বাগান করতে পারো আমি খুব চাহিদা আছে বাংলাদেশে বিদেশের রপ্তানি হয় আম। আমরা দেখি চাপায়ের দিকে আম রপ্তানির জন্য বিখ্যাত আর কি,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 হ্যাঁ বাগাতের দিকেও অনেক আম হয়, দেখি অনেক বড় বড় গাছ সেদিকে বাগান আছে অনেক ভালো তারা লাভও করে আর কি কিন্তু বাঘার সাইজের দিক থেকে আম রপ্তানি করতে গেলে অনেক কমটাক লাগে আরকি।

ঠিক আছে, এজন্য অনেক সুবিধা হয় আম আমের জন্য তুমি আমের বাগান তোমার পাশে যদি জমি থাকে তাহলে আমের বাগানও করতে পারো। আমি তো ভাবছি যে আমার যেই জমিগুলো আছে ওগুলোতে আমি আমের বাগান করবো সাথে একটা ছোট্ট পিয়ারার বাগানো করব।

যেরকম মালটা, মালটা এখন আমাদের দেশে খুব হয় হ্যাঁ এখন মালটা টা খুব হচ্ছে আমাদের দেশে কিন্তু মালটার দামটাও যে এখনও কম। বন্ধুরা আসলে কি সবই করা যায় আসলে এখন ঋণের প্রয়োজন, কৃষি ব্যাংক থেকে আসলে ঋণ নেয়া উচিত। ঋণটা তো ওইটা তো আসল সমস্যা। হম বর্তমানে ঋণ নিতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়।

আর যাদের ঋণ প্রয়োজন তাদেরকে ঋণ দেয় না তারা।

এই হচ্ছে সমস্যা। যাদের মাঠে কোন জমি নেই তারাই কৃষি ঋণ পায়।

দুর্নীতি মানে কি প্রচুর দুর্নীতি এখন। দুর্নীতির সীমাহীন দুর্নীতি চলছে। আমাদের দেশে যেরকম পাবনাতে যেরকম চিনি কল ছিল চিনি কলটা কিন্তু already বন্ধ করে দিয়েছে সরকার, কারণ এখানে দেখা যেত লোভ দেখায় দেখে দেখে সরকারের এত লসের কারণে আর। একটা company চলতে পারবে না সে ক্ষেত্রে সরকার অলরেডি একটা বন্ধ করে দিয়েছে কিন্তু তারা তো লাভ ঠিকই পায় এই লাভগুলো তারা ঘরে নিয়ে তুলে নিয়ে চলে যাই কিছু মানে শক্তিশালী আর কি রাজনীতিবিদ আছে।

হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো, আর আমাদের দেশের মিলের অবস্থা তো দেখছই পশুরের যে মিলটা আছে আখের যে মিল এই মিল টার অবস্থাও খুব খারাপ। কৃষি, এখন,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 তোমার মিল দাম দিতে চাইতেছে না আর যারাও দিচ্ছে তারা সহজে আর কি বিল পাই না অনেকদিন দেরি করে ততদিনে টাকার প্রয়োজন হয় একিসঙ্গে ওই জন্যে তারা ওই দিক থেকে মুখ ফিরায়ে নিচ্ছে। হ্যাঁ মিলের এখন যে পদক্ষেপ সে কে একবারে ভুল বলে মনে হচ্ছে না কৃষকদের টাকা প্রয়োজন যখন তারা একটা ফসল তাদেরকে দিয়ে দেবে সে ক্ষেত্রে তাদের সাথে টাকাটা দেওয়া উচিত কারণ তারা যদি, এটা ফসল দেয়ার কারণে তারা যদি আবার বসে থাকে ছয় মাসে তিন মাস তাহলে তো আবাদ করার প্রয়োজন আছে তাদের যদি টাকাটা সরাসরি হাতে দেওয়া যায় সেক্ষেত্রে সরকারও কিছু profitable পাবে, এবং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

এ প্রকল্পের ভেতর যে রকম ঋণ দান প্রকল্প থাকা উচিত তোমার মিল থেকে সবাই ঋণ দিবে ওষুধের উপর, সারের উপর ঋণ দেবে, আসলে এগুলো করলেই আমাদের জন্য ভালো হবে।

হ্যাঁ তারপরে যে গরুর খামার করার জন্য যদি ব্যাংকে থেকে কি সরকার থেকে কিছু ঋণ পাওয়া যেত কম সুদের হারে সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো হবে যদি উদ্যোক্তা গ্রহণ করা যায় এটার ওপর। কারণ আমি যদি একটা বিষয় নিয়ে উদ্যোগতা গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু আমি আরো দশ পনেরো জনকে লোক খাটাতে পারবো ওখান থেকে দশ পনেরো টা family চলতে পারবে কিন্তু আমি যে করব সেটা তো আমার ক্ষেত্রেও তো টাকার প্রয়োজন আছে আমার ঋণ এর প্রয়োজন আছে। যদি আমি একটা কোন চাকরিতে যায় সেখানে কিন্তু আমি দশ পনেরো টা লোক নিয়ে খাটাতে পারব না আমার মত করে সেখানে যদি কোন কিছু কাজ করায়, সেক্ষেত্রে কিন্তু, দশ পনেরো টা লোক অলরেডি খাটতে পারবে কোন সমস্যা ছাড়াই। হ্যাঁ তুমি এটা ঠিক বলেছো আসলে এগুলা উদ্যোগের জন্য টাকার প্রয়োজন, টাকার জন্য এখন ব্যাংক সরকার কৃষি ব্যাংক যেগুলো দিছে এগুলো তো নিজেই চলতে পারে না ঋণ দেবে কিভাবে আর ঋণ দিলেও তো তোমার স্কিম দিবে না, যারা ওদের, কাছের লোক তাদের কে ঋণ দেবে।

বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই খারাপ পর্যায়ে চলে গেছে, এই ব্যাংকের দুর্নীতির কারণে।

তুমি কি এটা খেয়াল করছো? হ্যাঁ দেখলাম, শুনলাম ডলারে নাকি সংকট বাংলাদেশে।

আর আমাদের দেশে সারের যেসব company গুলো আছে সার উৎপাদন করে তারা আস্তে আস্তে এগুলা আর কি বাদ দিয়ে দিচ্ছে এজন্যে সারের দাম ও বৃদ্ধি পাচ্ছে। সারের দাম কৃষি ক্ষেত্রে অনেক,

এবার তো আমাদের এভাবেই যাচ্ছে আস্তে আস্তে সেগুলোর বিষয়ে আমাদেরকে বর্তমান আমাদের যে তেলের দামটা বাড়ছে সেই তেলের দামটা আমাদেরকে একটু কমানো উচিত সরকারের পক্ষ থেকে।

সেক্ষেত্রে একটু নজরদারি দিতে হবে। আচ্ছা বন্ধু তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা তোমার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগে আমরা আবার পরে অন্য কোন বিষয়ে আলোচনা করব। আচ্ছা,

উম আস~ আসলে আমার আমি আসলে ভাবছিলাম যে, আজকাল কত সুবিধা করে দিয়েছে সরকার আমাদের জন্য মানে আজকাল মানে দু বাড়ি থেকে দু পা বেরোলেই সব জায়গায় এখন নতুন নতুন আহ খুলেছে। যার ফলে অনেক সুবিধা হয়েছে মানে আমি~ আমার বাড়ির সামনে মানে দু তিনখানা আছে। তো, শুক্রবার দিন যদি খুব অসুবিধা হয় তাও খুব দরকার পরে টাকার তো আমরা কিন্তু সে ক্ষেত্রে খুব সহজেই থেকে টাকা তুলতে পারি। তো, আজকাল মানে আমি দেখি যে রাস্তাঘাটে সরকার এতো সুবিধা করে দিয়েছে আহ যার ফলে আহ মানে মানুষের আহ কোন অসুবিধা যাতে না হয় সেক্ষেত্রে তারা অনেক লক্ষ্য।

একদমই, আরেকটা জিনিস মানে এই যে রাস্তাঘাটে এখন আহ সুলভ শৌচালয় যে তৈরি হচ্ছে। অনেক রাস্তায় মানে অনেক মানুষের আহ দরকার পরে সেই জিনিসগুলো। তো, আমার মনে হয় মানুষ মানে রাস্তাঘাট পরিষ্কার বা আহ সরকার এইসব দিকে একটু বেশি নজর দিচ্ছে যার ফলে আমাদের শহর কিন্তু মানে সুন্দর করার জন্য। তো আমাদের শহর কিন্তু অনেক পরিষ্কার হচ্ছে। যেমন আহ আমি দেখেছি যে অনেক সময় রাস্তা আহ অনেকবার করে পরিষ্কার করা হয় বা অনেক bridge বল যেগুলো মুছা হয় বা অনেক গাছে জল দেওয়া হয় যেগুলো রাস্তার মাঝখানে যে গাছ পোতা হয়। তো, এই জিনিসগুলো আরো আমাদের শহরকে সুন্দর করে তোলে আর, এই যে আহ ভাবো এখন যে মহিলারা ট্যাক্সি চালাচ্ছে, যেটা শুরু হচ্ছে বা মহিলারা অনেক সময় আমি দেখতে পাই আহ UBER চালাচ্ছে বা আহ মোটো চালাচ্ছে তো সেক্ষেত্রে দেখো মানে সরকার কিন্তু মহিলাদের এই জিনিসগুলো আগে যেহেতু ছেলেরা চালাত, তো সরকার মহিলাদের জন্য এই সুযোগ কিন্তু করে দিয়েছে। তো, যার ফলে মহিলারাও কিন্তু এখন আহ সমানভাবে পুরুষের সাথে আহ তালে তাল মিলিয়ে এগোচ্ছে। তো, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে, সরকারের আহ এই যে আহ মানে আমাদের জন্য তারা যে ভাবছে তো, এই দিকটা আমার সত্যিই ভালো লাগে দেখে। আর এখন মানে এত জায়গায় ভাবো এখন না অনেক জায়গায় আমি দেখছি metro র নতুন নতুন root করছে। মানে যেখানে হয়তো আমরা ভাবই নি যে বাবা এখান থেকে metro কিভাবে হবে কিন্তু সরকার সেটা ভেবে এখন নতুন নতুন মানে metro র রুট হচ্ছে যেগুলো সহজে, খুব সহজেই আমরা সেখানে পৌঁছে যেতে পারি। তো, কিছু কিছু জিনিস আমার সত্যিই ভাল লাগে

একদমই, আমারও~ আমিও তোমার সাথে এতে একমত যে, এখন এত পরীক্ষার মাধ্যম হলো মানে খুব সহজ হয়ে গেছে। মানে বলতে পারো আহ আমাদের সময় যারা অনেক দূরে থাকতো বা